দোকানের ভিতরে দুজন দেখা যাচ্ছে মানুষ।

একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন হয়তো কাস্টোমার হতে পারেন ওনার হাতে একটা ঘড়ি আছে।

বাংলোটির ঠিক সামনেই রয়েছে এক একটি আম গাছ।

স্টেশন গুড রয়েছে ঘরটিতে নীচে টাইলস বসানো রয়েছে।

এখানে আমি একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি ঘোড়ার উপরে তরোয়াল হাতে নিয়ে।

এখানে তারিয়াতে অনেকগুলো জিনিস রয়েছে উপরে একটা বাল্ব দেখতে পাচ্ছি।

একটা ওয়াল দেখা যাচ্ছে একটা গ্রিল দেখা যাচ --

একটি মন্দির আমরা দেখতে পাচ্ছি স্টিলের রেলিং রয়েছে।